ওতো এখানে-এ রাস্তার ধারে বড়ো মসজিদ আছে এটা খুবই আগেকার খুবই সুন্দর লাগছে দেখতে।

খুবই আগেকার তৈরী ওতে এটা এ মুসলিমদের এখানে ওনারা এসে ওনারা নামাজ পড়ে।

এই যে একটা ছবি দেখা যাচ্ছে এটা হচ্ছে একটা মন্দির। এ মন্দিরের ভেতরটা খুবই ডিজাইন আছে খুবই পুরোনো এসমস্ত ইংরেজের আমলে তৈরী ।

এই যে ছবিটি দেখা যাচ্ছে এটা হচ্ছে একটা পাহাড় অ্যা পাহাড়ের ওপাশে একটা বিশাল এঁ হ্যাঁ সমুদ্র আ--

ওতে এই সমস্ত পাহাড় দেখার জন্য খুবই দূরে দূরে যেতে হয় ট্যুর করে দিয়ে আমরা এই সমস্ত পাহাড়ে উঠে দেখি। খুবই সুন্দর লাগে খুবই আনন্দ উপভোগ করি।

বাইরে অনেক গাড়ি ফাড়ি রেখ- রাখার ব্যবস্থা আছে ওখানটা গাড়ি তাড়ি রেখে অনেকে সব ওই সমস্ত কেনাকাটা করছে ওতে দেখতে খুবই ভালো লাগছে।

এইখান থেকে ওষুধপত্র নিয়ে যায় নিয়ে গিয়ে ওনারা বিক্রি করে অতএব এখানে খুবই সুবিধা দামে পাওয়া যায়।

খুবই আনন্দ লাগে সমুদ্র আছে সমুদ্রে চান টান করি। এ খুবই আনন্দ উপভোগ কর--

এখানে যে ছবিটি দেখা যাচ্ছে এটা একটা বড়ো কলেজ এই কলেজ -এ অনেকেই আসে পড়াশুনা কর--

দিদিমনি মাস্টার মশাইরা খুবই যত্ন সহকারে পড়াশোনা করান এখানে খুবই ভালো লাগে সমস্ত কিছু দোকানবাজারও সামনে আছে।

এখানে সব রকমি আছে এখানে গম ভাঙ্গা--

এই যে ছবিটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা প্লেট এর মধ্যে খাবার দেওয়া আছে।

এরকম অনেক জায়গায় ষ্টুডিও আছে আমরাও এরকম গিয়ে ছবি ফবি তুলি খুবই ভালো লাগে।

এখনো সিনেমা হল এ সবাই বসে আছে এখন হাফ টাইম এ সিনেমা বন্ধ আছে সবাই টিফিন টিফিন খাচ্ছে ভেতরে বসে বাইরে গিয়ে।

আমরা বিয়ে বাড়ি এই সমস্ত অনুষ্ঠানে গিয়ে খুবই আনন্দ উপভোগ--

বাড়ি এখনো সবে একতলা পর্যন্ত হয়েছে এখনো আরো অনেক বাকি আছে-এ--

এই যে দোকানে অনেক গুলো দোকান আছে। দোকান থেকে কেনাকাটা করে জিনিসপত্র খুবই ভালো লাগে।

আগে ব্রিজ ছিলোনা এখন মাঝখানে একটা কাঠ বাঁশ ঢালাই দিয়ে এইসমস্ত একটা যাতায়াতের জন্য ব্রিজ তৈরী করা হয়েছে মানুষ হেঁটে আ পারাপার হয়।

ভেতরটা এত সুন্দর ভাবে সাজানো আছে লাইট আ ফার্নিচার আ এই সমস্ত খুবই ভালো লাগছে।

বহুতল বিল্ডিং আছে গাছপালা আছে আরে বাস যাচ্ছে ট্যাক্সি যাচ্ছে খুবই দেখা যাচ্ছে।

এই সমস্ত ম এইরক মন্দিরে অনেক জায়গায় আছে খুবই ভালো লাগছে।

এই যে ছবিটি দেখা যাচ্ছে এটা একটা কারখানা এর রাস্তার ধারে বিশাল বড়ো কারখানা।

এটা খুবই ভালো একটা দোকানে গিয়ে আমরা নিজেদের পছন্দের মত যা যা দরকার প্রয়োজনীয় কিনে আনতে পার--

কেক মিষ্টির দোকান ড্রাই ফুড এর দোকান এটা খুবই ভালো এখানে খুবই সুস্বাদু জিনিস পাওয়া যায়।

এ ওখান দিয়ে সিঁড়ি দিয়ে ওঠে লাইন এপার ওপার করা যায় এটা খুবই ভালো।

এই ব্রিজ এ করে উঠে সিঁড়ি দিয়ে উঠে ব্রিজ এ করে এপার ওপার করে গিয়ে ট্রেন ধরার সুবিধা ।